হম হম তুই কবে আসবি?

কিছুক্ষনের মত ঘুরবো তারপরে বাড়ি যে যার মত এবার বাড়ি তো ফিরতেই হবে ওখানে তো কোথাও থাকার ব্যাপার নেই তো সেই জন্যই আরকি তুই তুই science city গেছিলিস? science city science city হ্যাঁ গিয়েছিলাম ছোটবেলায় হয়ত অতটা খেয়াল নেই হম ওখানেও family নিয়ে ঘুরতে যাবার খুব ভালো একটা জায়গা অনেক কিছু দেখার আছে দেখার জিনিস তবে এখানে এই লেক গার্ডেনস খুব সুন্দর জায়গা family নিয়ে যাবার

হম গিয়ে একবার ঘুরে আসিস

ভাবছি আরকি কোথায় যাবো তারপর তোর কথাও শুনলাম ওই জায়গাটা ভালো ওখানে হ্যাঁ ওখানে যা ওটা ভালো জায়গা প্রিন্সেপ ঘাট তাইতো? না না না না প্রিন্সেপ ঘাট না লেক গার্ডেনস ও আচ্ছা লেক গার্ডেনস লেক গার্ডেনস

ঘাটও ভালো প্রিন্সেপ ঘাটটাও ভালো but লেক গার্ডেন টা আরে প্রিন্সেপ ঘাটটা যেহেতু লেক গার্ডেনস হিসেবে মানে ওরকম নাম তো সেই জন্য নামটা মুখে চলে আসছে ওটা আমি শুনেছি but যাইনি কোনোদিন হ্যাঁ হ্যাঁ না ওটাও

হ্যাঁ আমাদের কলকাতার সব জিনিসটাই ভালো হুম হুম হুম হুম সেটাই

হম হ্যাঁ

হ্যাঁ বললাম তো এই কয়েকদিনের মধ্যে হলে যাবো আর তোকে আমি বলবো কবে যাবো তুই আমাকে একটু বুঝিয়ে দিস কোথায় কি ব্যাপার যেহেতু গিয়েছিলি তুই না সেই জন্যই

হ্যাঁ আর ঘুরতে এখানে ঘুরতে আসবি তাইতো? হ্যাঁ ঘুরতেই যাবো একটা মানে একটা plan হচ্ছে আরকি সবাই যে যার মানে যে যার life এ তো ব্যস্ত থাকে তার মধ্যে একটা কি তোর ওরকম time বের করে একটু ঘোরা আরকি

সারা বছর কাজের মধ্যে থাকলে একটা দিন একটু ঘোরার জন্য time দিলে নিজেকে সেটা বোঝা যাবেনা ঘোরা সব সময় ঘুরতে ভালো লাগে আমার তো ঘুরতেই ভালো লাগে হম ভালো জায়গা তো হ্যাঁ ভালো জায়গা তো জানি শুনেছিলাম অনেক ব্যাপারে শুনেছিলাম যাবো আসিস তাহলে আসলে আমাকে বলবি

হম

হম আর

আচ্ছা

লেক লেক বললেই তো সব চিনে যায় লেক গার্ডেনস আর কেউ বলে না লেক বলে আমাদের এখানে টাই বলে লেক হম

হ্যাঁ লেক গার্ডেনস but ওটাকে আমাদের এখানে লেক লেক এইভাবে বলে কাটিয়ে দেয় সবাই ও আচ্ছা যেখানকার যেরম locality তে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আর শোন ওখানে না ভিতরে অনেক অনেক মূর্তি গড়া আছে মানে খুব সুন্দর সুন্দর মূর্তি গড়া আছে history মানে ইতিহাসের কিছু আরকি ওরকম কিছু করা আছে মূর্তি

না সেরকম কোনো কিছু নেই ওই মূর্তি আছে কিছু আর ওই public place যেমন লোক যাওয়া আসা করে এটাই আরকি আর খুব ফাঁকা জায়গা তো মাঠ তাথ অনেক কিছু আছে মানে গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ভিতরে ওই আরকি কিছুতা time ওখানে গিয়ে spend করতে হবে একটু মনের শান্তি আর একটু নিজেকে একটা refreshment করা তো জন্য তাইতো?

হ্যাঁ অরম হলে ভালো তো ওখানে

তো ওই জায়গাটা ভালো হবে একটু কিছু্টা time নিজেদের জন্য এই জন্যই আচ্ছা হম আর ওখানকার মানে কি কোনো কিছু special কিছু আছে নাকি? special বলতে কোনো কিছুই নেই but ওখানে ওই যে জায়গাটা আছে না টালিগঞ্জ ওটাই তো special

ওখান থেকে ওখান থেকে কত মানে অভিনেতা বেরিয়েছে জায়গাটা থেকে হয় শুটিং টুটিং মানে যত

এই লেক গার্ডেনস টা exactly কোথায় যেন? ঢাকুরিয়া মানে টালিগঞ্জেই মানে দু পাঁচ মিনিটের তফাৎ আচ্ছা আমরা ট্রেনে করে যাবো সেইজন্য

পাশে রেলস্টেশন আছে বললে তো হ্যাঁ একদম পাশে হ্যাঁ তো ট্রেনে গেলেই সুবিধা হবে ট্রেনে আবার ফিরে আসাও যাবে হ্যাঁ ওখান থেকে নেমেই নেমেই দু মিনিটের রাস্তা যাকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে প্রচুর বড় area নিয়ে প্রচুর বড় area নিয়ে বলছিলাম ঘণ্টা তিন চারেক হাঁটলেও শেষ করা যাবেনা এত বড়

মানে পুরো গোল হয়ে মাঝখানে একটা পুকুর আছে আর চারদিকে পুরো গোল মাঝখানে পুকুর অনেক বড় area নাকি হ্যাঁ অনেক বড় area

হ্যাঁ অবশ্যই আসিস তোকেও জানাবো তাহলে যাস হ্যাঁ জানাস আমাকে আর ওখানে কি লোকজন প্রায় ভর্তি থাকে নাকি না এমনি লোকজন বলতে সব সময়ই থাকে but সকালের দিকটা আর সন্ধ্যের দিকে একটু বেশি লোকই থাকে মানে সকালের দিকটা যারা ওই morning walk করতে আসে তারা একটু আসে ভির হয় একটু সকালে

প্রায় দশটা হবে মনেহয় যতটা দশটা কি

আচ্ছা তার মধ্যে আমরা হয়ত ফিরে আসব সেটা নিয়ে নয় তাও একবার জেনে রাখা ভালো যে যেহেতু জায়গাটার ব্যাপারে পুরোটা আর ভিতরে ভিতরে তো ভিতরে light প্রচুর দেওয়া আছে রাতের বেলা না সব জায়গায় light হয়ে যাবে হ্যাঁ রাত্রি বেলা তো একটু light না থাকলে ওইসব জায়গা গুলো যেহেতু ওগুলো ঘুরতে যায় না হম আর ওখানে যে ওখানে যে একটা মানে ভিতরে একটা মানে সেই pool মত করা আছে না আর pool টায় মানে এত সুন্দর design করে বানিয়েছে না মানে সত্যই দেখার মত pool টা

সুন্দর বানিয়েছে হ্যাঁ খুব সুন্দর বানিয়েছে

হুম তাহলে ওই টালিগঞ্জ বললে তাইতো?

ঢাকুরিয়া হ্যাঁ টালিগঞ্জ ঢাকুরিয়া একই জায়গা but দু পাঁচ মিনিটের তফাৎ তো সেই জন্য ওটা exactly location টা ঠিক জানা নেই না সেই জন্য বলছি বল হ্যাঁ exactly হচ্ছে ঢাকুরিয়া আসলে আমরা বেরবো তো বেরিয়ে আমাদের আবার রাতের মধ্যে ফিরতে হবে এবারে দেখ টালিগঞ্জ নামটা তো একটু famous তো সেই জন্য সবাই টালিগঞ্জ টালিগঞ্জ ই বলে যায় তা এই লেকটা টালিগঞ্জেই আছে কিন্তু ওটা আসল হচ্ছে ঢাকুরিয়া ওখান থেকে দু মিনিট দূরে আচ্ছা

মানে কিছুক্ষণের জন্য নিজেদেরকে একটু একার মত time ঘোরার মত সেই জন্যই আরকি জায়গাটা ভালোই

সারাদিন যদি মনে করিস সারাদিন ওখানে time কাটাবি সারাদিন time কাটানো যাবে ওটা এত সুন্দর জায়গা আচ্ছা ঠিক আছে তাহলে যাবো ওখানে ঠিক আছে.

আচ্ছা Hello আসালাম ওয়ালিকুম।

আলহামদুলিল্লাহ ভালো আছি।

না না ভালোই চলে আহ আজকে private টা গেছিলেন? জি না আজকে যাই নাই।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

আচ্ছা আপনার ICT সম্পর্কে কী ধারনা ICT

তেমন কোনো ধারনা নাই আপনার কি ধারনা আছে? আহ আমার তেমন কিছু নাই কিন্তু technology সম্পর্কে আপনাকে বললাম যে এই যো Second year এর ICT বই সম্পর্কে কি ধারণা আছে

প্রাইভেট এ যেগুলা পড়াচ্ছে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

ও binary সংখ্যা সম্পর্কে আর কিছু বলতে পারেন Zero বলতে হচ্ছে off বোঝায় আর হচ্ছে one বলতে on বোঝায় এটা হচ্ছে computer এর ভাষা আমাদের ভাষাকে computer এর ভাষায় রূপান্তর করে এই Binary সংখ্যায় ও এটাই?

আজকে হচ্ছে যে gate গুলা আছে gate binary এই সব সম্পর্কেই ছিল

আমি তো প্রাইভেট এ যাই নাই আপনি কি আমাকে কিছু ধারণা দিতে পারেন তো আপনি কি সম্পর্কে ধারণা চাচ্ছেন এই যেগুলা করাইছে এর আগে hexa decimal octal binary দশমিক এইসব তারপর বিভিন্ন gate আছে logic gate গুলা or gate and gate not gate এইসব

ও বুঝতে পারলাম যদিও এর মধ্যে কোনটাই পারিনা সামনে তো exam এগুলো না পারলে তো হবেও না ওটাই শেখা লাগতো যদি আপনি help করেন তাহলে ভালো হয়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 তাহলে আপনার ধারণা থেকে আমাকে কিছু ধারনা দিলে ভালো হতো যেমন দশমিক তারপর

যেটা আমরা স্বাভাবিকভাবে গণনা করি ওটাই হচ্ছে দশমিক সংখ্যা।

or gate হচ্ছে যোগের gate and gate হচ্ছে গুন গুনের gate আর হচ্ছে not gate হচ্ছে এটা পূরক। পূরক gate বলতে এগুলো এগুলা হচ্ছে বিভিন্ন circuit তৈরিতে এই gate গুলা ব্যবহার করা হয়। উম বুঝতে Computer এ motherboard এ এই gate গুলা অনেক আছে মানে computer motherboard এ এইসব gate দিয়েই তৈরি।

যাই হোক ICT বাদে আপনার সবগুলোর preparation কেমন ICT ইর তো ভালো preparation আছে দেখছি হ্যাঁ সব গুলার preparation আছে ভালো কিন্তু logics এ preparation টা অনেক কম ও

favourite subject একটাও না একটাও না না আগে math ভালো লাগতো এখন math করিনা ওই জন্য math ভালো লাগে না আর বাদ বাকিগুলো তো পড়িই না তো favourite হল কেমনে আপনার favourite subject কি

ও ওটা সম্পর্কে কিছু আমাকে ধারণা দিতে পারবেন

ও বুঝতে পারছি যাই হোক chemistry তে কোন অধ্যায় পড়াচ্ছে গো হুম্ বুঝি নাই